বাইরে অনেকগুলি গাছ দেখা যাচ্ছে।

একটি হলুদ রঙের চেয়ার দেখা যাচ্ছে।

বেঞ্চের উপরে একটি কালো রঙের ব্যাগ আছে।

এই ছবিটিতে একটি খোলা জায়গা দেখা যাচ্ছে।

পিছনে একটি বাড়ি দেখা যাচ্ছে।

বাড়িটির উপরে টিনের চাল দেওয়া রয়েছে।

দেওয়ালটির রং সাদা দেখা যাচ্ছে।

তিন চার জন মানুষ দেখা যাচ্ছে।

সামনে একটি খোলা রাস্তা আছে।

পিছনে নীল রঙের একটি দেওয়াল দেখা যাচ্ছে।

সামনে একটি খোলা রাস্তা রয়েছে।

দোকানের ভিতরে অনেক জিনিস সাজানো রয়েছে।

একটি সাদা রঙের ঘড়ি আছে।

ওপরে টিনের চাল দেওয়া রয়েছে।

ট্রাক্টর -টি নীল রং দেখা যাচ্ছে।

একজন মানুষ লাল রঙের জামা পরে আছে।

সামনে একটি বড় টেবিল আছে।

এই ছবিটিতে একটি বড় নদী দেখা যাচ্ছে।

পিছনে অনেক ছোট ছোট গাছ দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি সুইমিং পুল দেখা যাচ্ছে।

অনেকগুলো স্লিপার আছে এখানে।

উপরে অনেকগুলি পোস্টার লাগানো আছে।

পিছনে অনেকগুলো বাইক দেখা যাচ্ছে।

দু-তিনটি বড় গাছ আছে বলে মনে হচ্ছে।

সামনেই রয়েছে একটি বড় গেট ।

এর পাশেই রয়েছে অনেকগুলি বাড়ি।